সেলফ -এর মদ্যে একটি গোরি দেখা যাচ্চে।

বিল্ডিংগের সামনে একটি রাস্তাও রয়েছে।

রুমের মধ্যেও কয়েকটি খাঁচাও দেখা যাচ্ছে।

এখানে একটি দুকানের বাইরের অংশ দেখা যায়।

কাগজগুলুতে অনেক আকার আকৃতির জিনিস বানানু আছে।

বিল্ডিংয়ের সামনে একটি পতাকাও রয়েছে।

এর দোকানের ভিতরে অনেকগুলা ফুল রয়েছে।

এখানে কয়েকটি ফুল ঝুলিয়েও রাখা আছে।

এখানে একটি ঝিল দেখা যাচ্ছে।

ঝিলের পাশে একটি বাঁশের সেতুও রয়েছে।

ঝিলের চারিপাশে অনেক গাছপালাও রয়েছে।

স্কুলের উঠানে অনেক ছোট ছোট ঘাসও রয়েছে।

ধাবার সম্মুখে বেশ কয়েকটি বাইক রয়েছে।

নালার পাশে গার্ডওয়ালও দেখা যাচ্ছে।

এখানে অনেক ইলেকট্রিকের তারও রয়েছে।

ওনাদের হাতে বাইদ্য যন্ত্র আছে।

আর হোটেলর টেবুলে কিছু খাবারও রাখা আচে।